একজন দোকানদার দোকানটি সামলায়এই এলাকার মানুষেরাএই দোকান থেকে জিনিসপত্র কেনেন । এই দোকানটিতে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকার বেঁচা কেনা হয়ে থাকে।

চার্চে প্রায় হাজার হাজার মানুষের আগমন ঘটেছে । চার্চ - এর মধ্যে অনেকে প্রে করছে এবং চার্চ - এর বাইরে গ্রাউন্ড - এ অনেকে দাঁড়িয়ে রয়েছেন ফটো তুলছেন।

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড । এই বাস স্ট্যান্ড চত্বরটি বেশ বড় ।এই বাস স্ট্যান্ড চত্বরটির মাঝ একটি --

প্রায় পঞ্চাশটির ও বেশি গাড়ি পার্কিং করা যায় ।এই এলাকাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশে সুন্দর করে গাছ লাগানো হয়েছে।

চারিপাশে রাস্তার সঙ্গে সুন্দর করে গাছ লাগানো রয়েছে। এবং বড় বড় ল্যাম্প পোস্ট রয়েছে। রাতের বেলা সুন্দর আলোক সজ্জার ব্যবস্থা রয়েছে। এই পার্ক -এর চারিপাশে--